আর তার যা তার গেছে আর হচ্ছে বড়ো গাছ আছে আর বড়ো মন্দির আছে অ্যা-- রং করা।

এইখানে এটটি সাদা নীল রঙের এ আছে।

সাইড দিয়ে গাছ আছে লাইট জ্বলছে তার ই আছে।

এ কত রকম মাছ দেখা যাচ-ছে-এ লাইট জ্বলছে পাখা দেখা যাচ্ছে একটা লোক মাক্স পরে দাঁইড়ে আছে ।

কতগুলো লোক এসছে। এখানে একটা কি সুন্দর মিটিং হচ্ছে।

জিরাফ আর একটা হাতি ঘাস দিয়ে তৈরি দুটো মানুষ ছবি তুলছে আর লোহার পিলিয়ার দিয়ে--

দূর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী ঠাকুর আছে | সরস্বতী ঠাকুর আছে গনেশ ঠাকুর আছে কার্তিক ঠাকুর আছে| কতগুলো আছে | একটা প্রদীপ জ্বলছে।